না এ হোটেল - টা খুবই বড় ওদের এখানে খুবই সুস্বাদু ধরণে --

ছেলেমেয়েদের নিয়ে যাই ওরাও খুব আনন্দ পায় ওতে--

এ খুবই ভালো লাগছে কি সুন্দর লাগে মজা লাগে এখানে বিভিন্ন--